রুমটিতে একটি র্যাক দেখতে পাইতেসি।

শোকিসের ভিতরে অনেকগুলো কাপড় লাগানো আসে।

দুকানটিতে কয়েকটি টাইলের স্যাম্পুল রাখা আসে।

এখানে বিভিন্ন প্যাটার্নের টাইল দেখা যাচ্ছে।

যোগা সেন্টারের ভিতরে হেয়ার সিলিংয়ে একটি সিলিং ফ্যান লাগানো আসে।

এখানে একটি নদী হি দেখা যাচ্ছে।

এখানে একটি খোলা মাঠ দেখিতে পাইতেসি।

সাইনবোর্ড টিতে এ্যাপসোলিউট বারবিকিউ লেখা আছে।

দুকানটিতে অনেকগুলো বাল্ব জ্বালিয়ে রাখা আসে।

রাস্তার পাশে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

রাস্তার পাশে একটি ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে।

এখানে একটি ব্যাঙ্ক দেখিতে পাইতেসি।

সেলফের উপরে অনেকগুলি রঙ্গের ডিবা রাখা আসে ।

দোকানটিতে একটি পেইন্ট রুলার ঝুলোনো আসে।

দোকানটির কাউন্টারের উপরে একটি ব্যাগ রাখা আসে।

সেলফের উপর অনেকগুলো বস্তু রাখা আছে।

এখানে একটি নার্সারি দেখিতে পাইতেসি।

এখানে একটি শোখিস দেখা যাচ্ছে।

এখানে একটি রেলওয়ে স্টেশন দেকিতে পাইতেসি।

কাউন্টারটির পাশে কয়েকটি ঢ্রয়ার --

গড়টিতে একটি গরু দেহা যাচ্চে।

এখানে একটি ক্রস দেখিতে পাইতেসি।

এখানে একটি বিবাহের প্যান্ডেল দেখা যাচ্ছে।

এখানে একটি ফার্মেসি দেখিতে পাইতেসি।

সাইন বোর্ডটিতে এলিট মেডিকোস লেখা আসে।

দোকানটিতে কয়েকটি এলুমিনিয়ামের জানালা রাখা আসে।

দোকানটির বিতরে একটি টেবিল ফ্যান দেখা যাচচে।

মূর্তিটির গলায় একটি চেন লাগানো আসে ।

এখানে একটি দুকান দেখিতে পাইতেসি।

দোকানটিতে কয়েকটি চেয়ার দেখা যাচ্চে।

এহানে একটি ব্যাটারির দোকান দেকিতে পাইতেসি।

দোকানটির মইধ্যে কয়েকটি ব়্যাক দেখা যাচ্চে।

গোয়াল ঘরটিতে টিন লাগানো আসে।

সাইনবোর্ডটিতে সাবু বড়ভাইয়া লেখা আছে।

নদীতে অনেকগুলো নৌকা দেহা যাচ্চে।